এটা নতুন বাস । বাস সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে। বাস -টা হচ্ছে-এ বিহার বাস । বাস -টাকে রজনীগন্ধা গেন্দু ফুল দ্বারা তাকে সুসজ্জিত করা হয়েছে। ]

এখানে একটা ঘর আছে । একটা পিচ রাস্তা আছে। ঘর সামনে অনেকগুলো বাইক আছে-এ ।

দোকান সাইড -এ একটা লাল কালার সাইকেল আছে। দোকানে একটা লোক আছে। দোকান --

মানে টিয়া পাখি জাতীয় পক্ষীগুলো অনেক আছে তারা খেলাধুলা করছে। সাইড -এ তার দ্বারা তাকে ধরা হয়েছে।

এইটা একটা নদীর চিত্র।